দোকানটির সাইডে কিছু হেলমেট রাখা রয়েছে।

এখানে অনেকগুলো ডিসকাউন্ট -এর ব্যানার রয়েছে।

এই ছবিতে একটি দোকানের ভিতরের অংশ দেখা যাচ্ছে।

দোকানটির উপরের দিকে কিছু কলম ঝোলা।

মাঠটি পুরোপুরি সবুজ ঘাস দিয়ে ঢাকা।

ছবিতে আমরা একটি হোতেলের রুম দেখতে পাচ্ছি।

যেখানে একটি অনেক বড়ো আয়না দাগানো রয়েছে।

যেখানে একটি পেশেন্ট ও কিছু লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

জানলাটির ঠিক পাশে একটি ঘড়ি আছে।

বাইকগুলো পেছনে বেদুনী কালারের একটি বিল্ডিং রয়েছে।

পুকুর দিয়ে থেকে একতু দূরে কিছু বাড়ি দেখা যাচ্ছে।

ঘরে অরেঞ্জ ডেওয়ালটিতে একটি সাদা কারেন্তের বোদ আছে।

পেট্রোল পাম্পটির সাইডে অশোক লা ল্যান্ডের একটি ট্রাক দেখা যাচ্ছে।

চিত্রটিতে প্রদীপগুলো একটি লাল কাপড়ের উপর রাখা হয়েছে।

এই রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে।

রাস্তার কর্ণার এ আমরা একটি চায়ের দোকান দেখতে পারছি।

তারই পাশে একটি ছেলে কাঁধে একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

যেখানে বাড়িতে ব্যবহৃত হওয়া নানান ধরনের প্লাস্টিকের দিনিস দেখা যাচ্ছে।

যেখানে দুজন কর্মীকে কাজ করতে দেখা যাচ্ছে।

এখানেও কিছু ইট পড়ে রয়েছে।

নির্মাণ কাজটির পিছনে কিছু নারকেল গাছ দেখা যাচ্ছে।

যেখানে পরিষ্কার নীল আকাশ এবং শান্ত জলরাশি রয়েছে।

যেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর হিন্দিতে কিছু লেখা আছে।

লোকগুলির উপরে যে ছাদটি রয়েছে তা নীল কালার দিয়ে করা।

সামনের ছবিতে আমরা একটি মেইন রোড বা ব্রিজ দেখতে পাচ্ছি।

ছবিটির কর্নারে এরোফিট নামে এক ব্র্যান্ডের লোগো দেখতে পাচ্ছি।